সবাই সারিবদ্ধভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে স্টেট ব্যাংকের কয়েকটি পোস্টার লাগানো রয়েছে এবং স্টেট ব্যাংকের কয়েকটি দরজাও খোলা রয়েছে কাউন্টারের মধ্যে কর্মচারীরাও আছে।

এই ছবিটির মদ্যে একটি বড়ো বিল্ডিংয়ের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একটির মধ্যে টাইটান আইচ লেখা রয়েছে আর নীচেরটার মধ্যে অনেকগুলা ফুলও রয়েছে একটি সাইন বোর্ড রয়েছে সাইনবোর্ডের মধ্যে ওয়াল টাইটান লেখা রয়েছে।

আর এখানে অনেকগুলা মহিলারা দেখতে পাওয়া যাচ্ছে তারা পূজা করার জন্য মন্দিরে গিয়াছিলেন।

এই ঘরের মধ্যে আরও কয়েকটি পোস্টার লাগানো রয়েছে পোস্টারটিতে কমন সার্ভিস সেন্টার এটিও রয়েছে।

তারা রেস্টুরেন্টের কানে কানে তারা একটা কি করিতেসে তাদের ইউনিফর্ম পরে আছে।

এখানে অনেকটা ফুল এবং মালা দিয়ে গরটি সাজানো রয়েচে এখানে সাইনবোর্ডও রয়েচে।

এই ছবিটির মধ্যে একটি ঘরের দৃশ্য দেখা যাইতেসে।

এই ছবিটির মধ্যে একটি পানি জলাশয়ের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছ--

এখানে অনেকটা ভাস বেতও দেখতে পাওয়া যাচ্ছে একটি সুপারি গাছও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলা ছোট বড় গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে যা অত্যন্ত সুন্দর।

আর একানে জামাইয়ের পিছনে একটা ঘরও দেখতে পাওয়া যাচ্চে আর তারা সবাই রাস্তার মইদ্যে হাঁটিয়া যাইতেসে।

এই বাইকটা যাটের মধ্যে রাখা রয়েছে সেটা টাইলস রয়েছে।

এই ছবিটির মধ্যে একটা রুমের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে আরও কয়েকটি গাসপালাও দেখতে পাওয়া যাচ্চে আর এখানে একটি সাইনবোর্ডও রয়েচে সাইনবোর্ডটির পিছনে বড় বড় কয়টি গাসপালা আসে।

এই রাস্তা দিয়ে অনেক মানুষজন হাঁটাফেরা করিতেসে আর এখানে একটি বড় বড় গাসপালা রয়েছে।

গাসের পাশে অনেকটির গাছের নীচে অনেকজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে আরও এখানে ছুট্টো ছুট্টো দোকানপাটের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এই যে ভিড়ের মধ্যে একটা এ_টি_এম দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি দোকানের দৃশ্য দেখতে পাওয়া যাইতেসে আর এই দোকানের ভিতরে অনেকগুলা জিনিস দেখতে পাওয়া যাইতেসে।

এখানে এই দোকানের উপরে একটা পোস্টার লাগানো রয়েছে পোস্টারটিতে হলুদ কালারের ব্যানার রয়েছে আর এখানে রয়েছে এস_এফ অনলাইন সার্ভিস ।

ঘরের ভিতরে একটি শকেজ এবং কয়েকটি কম্পিউটার দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মদ্যে একটি হার্ডওয়্যার এর দোকানের একটি দৃশ্য দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবিটির মধ্যে একটা যিশুখ্রিষ্টের গির্জার মতো দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এই গির্জার মধ্যে প্লাস চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলা বাঁশের দৃ দৃচশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলা সুন্দর সুন্দর টেবিল দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে অনেক মানুষ এখানে একটি অনুষ্ঠানের জন্য আসিয়াছে।

আর এই দুকানপাটটি ঔষুধের দুকান নামে দেখতে পাওয়া যাচ্ছে বাইরে একটি পোস্টারও লাগানো রয়েচে।

এই ছবিটির মধ্যে অনেকজন মানুষ দেখতে পাওয়া যাচ্ছে তারা একটি খুলা মাঠের ভিতরে দিয়া যাইতেসে।

এখানে কয়েকগুলি ফুলের মালাও দেখতে পাওয়া যাচ্ছে সাদা কয়টি ফুলের মালা আছে লাল কয়টি ফুলের মালা আছে।

আর কোয়া খাদে দিয়ে একটি বানানো একটা গামছা দেখতে পাওয়া যাচ্ছে যা ঐত্যন্ত দামি বলতে দেখতে পাওয়া যাচ্ছে হাতের মধ্যে একটা ব্রেসলেটও পাওয়া যাচ্ছে।

আর একানে অনেকগুলো হার্ডওয়ারের দেকতে পাওয়া যাচ্ছে হার্ডওয়ারের অনেকটা কারেন্টের ওয়ার এবং একটি গ্লাসের দরজাও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলা ফ্যান দেখতে পাওয়া যাচ্চে ।

এখানে আরও একটি প্রজেক্টারের মতো একটা সুন্দর জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

এই ময়দানের মধ্যে দুইজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে একজন শোয়া অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে আরও একজন একটি ঘাস কাটিতেছে।

ঘাসটা খুবই সুন্দর ছুটো ছুটো এবং লতা বিশিষ্ট সুন্দর সুন্দর ঘাস দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি জলাশয়ের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে আর এই জলাশয়ের চাতুর্দিকে অনেকগুলি গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে আর এই জলাশয়ে বাঁধ দেওয়ার জন্য একটি পাকা সেতু পাকার একটা জিনিস দিয়ে বাঁধ দেওয়া হয়েছে।

এখানে অনেক গুলা আবার র্যাক দেখতে পাওয়া যাচ্ছে র্যাকের উপরে ক ওল কপি রয়েচে কুঠাকপি রয়েচে শসা রয়েচে এবং এখানে পেঁয়াজ আলু আরো গাজর দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মদ্যে একটি খুলা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে আর এই মাঠের মদ্যে অনেকগুলা মানুষ দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বাসনপত্রের দুকান দেখতে পাওয়া যাচ্ছে।